আর সামনে একটা প্রোজেক্টের আসে।

উপরে একজন জন তিনজন চার পাঁচ ছয় সাত আট জন মানুষ কাস করে।

এখানে একটা উম ক্লাস চলতাসে।

অনেকগুলি পোস্টার দেখা যার আর দোকান দেখা যায় একটা ছাতি দেখা যায়।

এরানে উঁম দরজাটা কাঁচের সাদা কালার এর আর পোস্টার টা হচ্ছে ব্লু কালার এর।

পিসনে অনেক তার দেখা যাইতেসে আকাশ--

গাস দুইটা দেখা যাইতাসে নারকেল গাস আর এই ইট পাথর।

একটা পুরোনো দিনের সিমেন্ট পাথরের স্মৃতি সৌধ পিছনে সিমেন্টের একটা ওয়াল আসে।

এটি একটা বিয়েবাড়ি মনে হইল একটা সোফার এর মত আস --

একটা ছেলে পিঙ্ক কালার এর ড্রেস নীল কালার এর স্যুট পরে দাঁড়ায় রইসে।

আর একটা লোক উপরে বয়ে কাজ করে আর একটা লোক নীচে বয়ে কাজ করতেসে নীচে ফ্লোর আসে।